আমরা অর্ডার পেলাম ওর সঙ্গে কনট্যাক্ট করলাম যে আগামিকালকে আমাকে পিওর মালটা দিতে হবে তখন আমাদের পরেরদিন মাল দিলাম আমরা তারপরের দিলাম আমরা মালটা ট্রান্সফার করে দিলাম তাদের কাছে হম সেটা করা যায় তাহলে এরকম ধরণেরই কিছু করতে হবে তো বন্ধু ঠিক আছে কথা হল আর যে চাকরি বাজার যা অবস্থা তো এরকম কিছু একটা আমাদের করতে হবে এবং প্ল্যান করে করতে হবে ঠিক আছে এই বিষয়ে আমরা আবারও কথা বলব দেখা হলে আচ্ছা বন্ধু তাহলে আহ ভালো থাকবে আর এই বিষয় নিয়ে আমরা পরে একটা আলোচনা করব আল্লাহ হাফিজ

হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো?

কাকু, কাকিমা, বাড়ির সবাই? বাড়ির সবাই ভালো আছে, তুমি বলো তোমার বাড়ির সবাই কেমন আছে? আছে মোটামুটি এই উম কেটে যাচ্ছে আর কি. সামনে তো নববর্ষ, তো

আমি তো আবার একটুখানি shopping ঠফিং ও করলাম আরকি. ও আমার এখনো অ্যাঁ সেইভাবে shopping করার নববর্ষের জন্য, কিভাবে হয়ে ওঠেনা কেনো নববর্ষ তে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য উম নববর্ষ হিসাবে

দিনটার জন্য আমরা shopping করিনা, তবে নীলের উপোষ টুপোষ মানে একটা হয় না

হ্যাঁ তা মেয়েদের কেনাকাটা মোটামুটি থাকে, তারপরে আরো~ আরো রয়েছে ওই সামনে আরো অনেক কিছুই রয়েছে আ সেইগুলো হিসাবে ওই আস্তে আস্তে, আর মেয়েদের তো সব সময়ই এমনি shopping টা লেগেই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

shopping টাতো লেগেই থাকে, তা তুমি shopping কি কি করলে? আঁ উম shopping এক~ উম অ্যাঁ বলতে গেলে সেরকম ভাবে কোন shopping নয় আরকি, ওই টুকটাক যেটা খুব দরকার আর কি, সেটা ভাবনা এখন তো sale tale দেয় মানে এই উপলক্ষে, চৈত্র sale এর

হম ওই চৈত্র sale এর ওই আর কি আমাদের এখানে গরিয়াহাট থেকে একটা জামা কিনলাম, একটা কুর্তি বলতে পারো

তো একটা কুর্তি~ কুর্তিটা বেশ দেখতে সুন্দরী বলতে পারো একটু উস~ মানে white colour এর ওপর, সাদা রং একদম. আর চিকেনকারীর সব ইয়ে হয় না, এখন বেরিয়েছে

হ্যাঁ সেই চিকেনকারীর আ design এর ওপর একটা বেশ কিনলাম আর বেশ ভালই, প্রথমে দাম চাইছিল অনেকটাই মানে ওটা সাতশো টাকা চাইছিল, তো সাতশো টাকাটা একটা কুর্তির জন্য

সে দেবে না কিছুতেই দেবে না, তো তা বলছে না তোমার কমিয়ে তোমাকে অ্যাঁ সাড়ে চারশোটে মানে অতি কষ্টে সাড়ে চারশো, সেটাও দিত না আর কি, দিচ্ছিল না তো এখন

ছেড়ে দেবে আর কি তাড়াতাড়ি, সে যততে দেবে, ওরা তো পাইকারি হিসেবে বিক্রি করে না, মানে ওরা তো একবারেই whole sale এ যেগুলো নেয়. বাইরে বিক্রি করে হ্যাঁ তো ঠিক আছে সাড়ে চারশো টাকার ওই কুর্তিটা বেশ

টার অ shopping করতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার সেই ভাবে জামা কাপড়ের দিকটা shopping করে ওঠা হয় না, কেন আমার বাড়িতেই মানে একটা জামা কাপড়ের রয়েছে দোকান

আমার না, আমার husband করেন কিন্তু আমি থাকি সাহায্য করতে, করি এবার চেনা পরিচিত যেটা মানে আমাদের দু জায়গায় বাড়িতেও রয়েছে, আর আঁ দোকানেও রয়েছে, উম একটু গিয়ে, আমরা কলকাতায় থাকি তো উচিতপুর ওই দিককার দিকে আমার husband এর দোকান.

বা এই সময়টা একটু খানি ভিড়টির হয় ওখানে হাত টাত লাগানো বা, তাই জামা কাপড় তা ঠিকভাবে সব সময় shopping করে ওঠা হয় না, মানে অন্য কিছু গুলো আমি সেগুলো shopping করি যেরকম আ খাবার জিনিস fruits, vegetables, এইসব জিনিসগুলো, আর সব সময় চেষ্টা করি আপাতত এখন তো phone এর একটা মাধ্যম হয়ে গেছে, order দিয়ে দাও, চলে আসো, সবজি বাজারটা নিজেকে গিয়ে করে আনতে হয় এটা একটু নিজে করতে ভালোবাসি but আ dry যেগুলো, সেইগুলো একটুখানি phone এ order দিয়ে দিলাম, চলে আসলো, সময়টাও একটু উম মানে নষ্ট কম হয়.

online shopping এত এই একটা বিশেষ বড় ফায়দা বলতে পারো মানে

আর discount থাকলে তো কোন ব্যাপারই নেই, discount

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যখন থাকে খুবই ভালো, আবার কোন সময় আ discount থাকে না, সেই ভাবেও নিতে হয়, discount বেশিরভাগ সময়টাই থাকে, আবার আ delivery free টাও অনেক সময় পাওয়া যায়, delivery যেটা

বা যেই সময় একটু delivery free টা থাকে, সেই সময়টা একটু নেওয়াটা আমি আ মানে একটু পছন্দ করি. হম যেই সময়টা ইয়ে লাগছে না সেই সময়টা একটু একটা monthly হয়ে যাক shopping এরকম আর কি, তো নিজেদের দোকান হলেও মাঝেমধ্যে কি বলতো shopping কর~ মানে একটু ঘুরে বেড়ানোর জন্য একটুখানি বেরোই বাইরে, তা এটা ওটা একটু দেখি জিনিস বিশেষ করে গয়না গাটি গু~ গুলো.

হ্যাঁ ওইগুলো তো মেয়েরা খুবই ভালোবাসে, গয়নাগাটির shopping করতে, তা ওগুলো যখন যায় মানে ছেলেরা রীতিমতো বিরক্ত হয়ে যায়, কি আর কত? এবার বাড়ি চলো আর কতক্ষণ সময় নেবে?

মানে এক এটা~ এটা ছে~ দেখব কি ওটা দেখব মানে যেটাই দেখছি

মেয়েরা মেয়েদের সঙ্গে গেলে কি, সবাই ব্যস্ত, সবাই এ দেখছে ও দেখছে সময়টা অনেকটা পাওয়া, আর ছেলেদের সঙ্গে যখন যাওয়া হয় ওরা তো হাট~ অতটা সময় মানে দিতে চায় না হয় তাড়াতাড়ি করে কর মানে আ তাড়াতাড়ি, যেটা করবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি তো আর ওইগুলো কেনা যায় না.

সময় লাগে, সব কিছুরই তো সময় লাগে. তখন মনে হয় একটু বন্ধু বান্ধবের সঙ্গে গেলে ভালো হয়

খুবই সুবিধে বলতে গেলে, স~ সব থেকে বড় কথা হচ্ছে যারা একটুখানি মানে বয়স্ক লোকজন আর কি যারা বাড়িতে থেকে বেরোতে পারে না সেভাবে, তাদের জন্য তো খুবই helpful একটা online shopping

thanks বলাটাও উম কম হয়ে যাবে. হ্যাঁ মানে একটা চিন্তা থাকে না যে একটা বয়স্ক লোকজন এই এখন যা ঠাটাভরা রোদ মানে বাইরে,

কালকার সব অ flat এ বাবা মায়ের, বয়স্ক বাবা মায়েরাই খালি রয়েছেন, সবাই মানে যে যারকাজের জন্য বাইরে থাকে

এবার সব ওই online এই তারা বেশিরভাগ জিনিসটাই prefer করে

হম ছেলেমেয়েরা বাইরে থেকে order দিয়ে দিল, location দিয়ে দিল, বাড়িতে এসে পৌঁছে দিল. মানে এইসব জিনিসগুলো খুবই ভালো লাগছে. খুবই ভালো হ্যাঁ, আর easy ও হয়ে গেছে না?

সেটা electronics হোক সেটা মানে যে কোন জিনিস, আজকাল মানে ঘরে বসেই সেটা পাওয়া যাচ্ছে এটা একটা বড় পাওনা. ব্যস্ত জীবনের মধ্যে এইস~ এইভাবে যে shopping টা করা যেতে পারে, আগে কোন ধারণা ছিল না.

এটা হতে দেখে খুব ভালো লাগছে, যে next generation আর কি কি করতে পারে সেই নিয়ে খুব একটু মানে অ্যাঁ

excitement এ একটা রয়েছি হেয়ার কি কি হতে পারে, যেগুলো আমরা ভাবতে পারছি না অথচ সেইগুলোই হবে পরে. তারপর তো দেখো advantage তো definitely আছে, সেটা তো কোন কথাই না মানে bargain~ bargain এর price এই পাওয়া যাচ্ছে, আমাদের bargain করতেও হচ্ছে না, quality ও ওই আমি যেরকম price এর চাইছি সেই quality র জিনিসই পাচ্ছি.

হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিসের অসুবিধা রয়েছে, এগুলো কেরকম আ বিশেষ করে জামা কাপড়ের সময় যেটা আমি দেখছি মানে আমরা তো জামা কাপড়টা একটু কমই উম কেনা হয় মানে খুব কম, আঁ তো যখন জামাকাপড়ে আঁ ইয়ে গুলো দেখছি তো কেউ size যেটা দিচ্ছে, কারোর খুব বড় হয়ে যাচ্ছে তো কারোর খুব ছোট হয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেকে আলোচনা করছে যে আমি এই আঁ মানে যখন যাই রাস্তাঘাটে অ মাঝে মাঝে শুনতে~ মানে শুনি ওরা~ উনারা বলেন যে এই size টা দিলাম আর দ্বিতীয়বার করে return করলে ভীষণ বিরক্ত করায়, তখন আর মানে এত যে fast যে delivery যেটা হয় কিন্তু return যেটা হয় সেটা ঠিক তাড়াতাড়ি হয় না.

মানে return এ আমার~ আমার একটা বন্ধুর সাথেই হয়েছে, মানে তার যেই size এর দিয়েছিল সেই size টার আর কি ছোট হয়েছিল, মানে আরেকটা বড় large size নিলে তার একদম আর কি fitting টা ঠিকঠাক হতো. হম তো তার কি হয়েছে, সে যখন return করতে গেছে, return নিচ্ছে না, ব্যা ব্যা return নিলে তো লোক এসে নিয়ে যাবে আর টাকাটা ফেরত দিয়ে যাবে, এটাই মানে টাকাটা refund হবে. এবার টাকাতো refund এতো দূরের কথা, মানে~ মানে ওটা return করার জন্য লোকও আসেনি, ওটাকে return নেয়ওনি, তো ওইটা ওই ভাবেই waste হয়ে গেল না মানে

একটা খারাপ দিকও কিন্তু, এই জিনিসটা যদি একটু strong হয়ে যায় তো আমার মনে হয় online shopping আ একটু হয়তো আরো বাড়বে, তবে একটা জিনিস দোকানে গিয়ে একটা যেটা আমরা দেখে যেটা কিনি একটা উম মানে colour হ্যাঁ colour dark, light সেটা phone এ অতটা বোঝা যায় না, ওটার কেনার পরে আমরা তখন ভাবি যে এই colour টা আমি দিলাম কিন্তু আ~ আসলো এই colour টা? আর~ আসলে কি হয়, phone এ একটু bright উম মানে এখনকার যেহেতু four G five G বেরিয়ে গেছে, মানে একটু picture টা খুব সুন্দর, আরো bright দেখায়.

হ্যাঁ যার জন্য আমরা কিনি তখন মনে হয় কেন কিনলাম, কেন কিনলাম? তা এই জন্য দোকানে গিয়ে কেনাটা জামা কাপড়টা আমার মনে হয় একটু বেশি যেন shopping টা করে আমার আরাম লাগে.

তবে online shopping এ খাবারদাবার তোমার গয়না গাটি, এইগুলো ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ ওষুধপত্র, বিশেষ করে ওষুধটা ওষুধটা খুবই ভালো মানে একটা মানুষের আঁ রাত্তিরে একটা ইয়ে করলাম, মানে আঁ এক্ষুনি দরকার, সবকিছু সেই সময় clinic বন্ধও হয়ে গেছে.

সেইস~ জিনিসগুলো যে চটপট চলে আসে, এই জিনিসটা আরো বেশি

পড়েছিল হচ্ছে তোমার lockdown এর সময়, মানে

lockdown এ তো মানে মোটামুটি ওষুধের দোকান খোলা পেয়েছিলাম, কিন্তু other than that কোন দোকানইতো সেভাবে খোলা থাকতো না, না মানে

আ মুদিখানার দোকানটা খোলা থাকতো থাকতো হ্যাঁ, তো আমি তখন~ মানে তখন ওই online shopping টা আর কি site টা খুব online shopping টা তখন থেকেই মোটামুটি একটু সবাই attach টা বেশি হয়েছে.

তার আগে তো সেই ভাবে online shopping সবাই জানত রয়েছে কিন্তু সেই ভাবে কেউ করে উঠত না, যে এটা এরকম অসুবিধা হবে, তখন মনে হতো যে এখন তো আমরা বেরোতে পারবোই না, তো এইভাবেই আমাদের shopping করতে হবে, আর করতে করতে মানুষ

হম সেটাই

এই আমি মোটামুটি বলতে পারো কেনাকাটির খুব একটা তো করে~ করা হয়ে ওঠে না মানে করি না বলতে গেলে, আঁ জামাকাপড় এই নববর্ষ আসলে একটা কিনলাম,

ওইগুলো কি হয় যখন কোথাও ঘুরতে যাই, সেই সময় জিনিসগুলো shopping করি, তো আর সেগুলো কি নতুন already একবার পড়ার পর সেই

পুজোতে ওইগুলো হয়েই যাচ্ছে, আর কোথাও ঘুরতে গেলে তখন মনে হয় সবাই মিলে ঘুরতে যাচ্ছি, এই সময়টা নতুন জিনিস একটা না কিনলেই নয়, মানে সেই সময় একটা shopping এর মজাই আলাদা. এই আঁ আ তোমার আ আঁ কি বলবো কাশ্মীর ঠান্ডা লাগার জায়গা

এই jacket, সব কেনাকাটা মানে তুই যাওয়ার আগে আগে একটা

ব্যাপার থাকবেই থাকবে, কারণ একটা দেখো একটা অ normal jacket এও মানে না তখন ওটা, একটা মোটা wool এর jacket কিনতে হয়, একটা boot জুতো কিনতে হয় তার জন্য. যদিও ওগুলো ভাড়া পাওয়া যায় ওখানে but নিজের একটা carry করে নেওয়ার মধ্যে একটা

ওখানে মানে অনেক সময় গিয়ে আর কি তা~ তাদের ওপর ভরসা করে থাকতে হবে না তাতো এই shopping করতে গিয়ে মাঝে~ আঁ মানে যার~ যাচ্ছি shopping করতে এই mall টা একটু ঘুরে ঘুরে দেখা,

হ্যাঁ ঠিকই এই আর কি, এইভাবে সব shopping এগুলো মানে, অনেকের আবার আঁ hobby হয়ে যাচ্ছে shopping.

দেখো সেটা তো তার টাকার উপর depend করছে

উম যত বেশি টাকা সে ততো বেশি খুলে

জা~ জামা কাপড় কিনতে আসে দোকানে customer রা, মানে এক এক জন এক এক রকম, কেউ বলে উম আর এখন যা দাম, কি জামা কাপড় কিনবো, আঁ সবজি বাজার এইসব করতেই সব মানে

আমাদেরই তাই মানে~ মানে দাম তো এক থাকছে না, সে তো মাস গেলে বেরিয়ে যাচ্ছে

না বাড়ছে, তো সংসারের একটা হিসাব যা থাকে প্রত্যেক মাসে এইভাবে চালাবো কি চালাবো না, সেই একটা তো থাকে, তার ওপরে আবার আলাদা করে shopping, ওগুলো করা হয়ে ওঠেনা, মানে মধ্যবিত্ত বাড়িতে.

কিন্তু ওদের কি ইচ্ছা করে না, ইচ্ছে তো করেই কেন কসে~ তারাও তো মানুষ. হ্যাঁ হ্যাঁ, সবাইয়েরই ইচ্ছে করে, আমাদের যেরম করে ওদেরও করে কিন্তু সব সময় আমাদেরও যেরকম করে হয় ওঠা হয় না সেইভাবে তাদেরও করে হয়ে ওঠা সম্ভব হয় না

হ্যাঁ তো এরকম ভাবেই আর কি কেনাকাটা আর কি কোন সময় করা হয় কোন সময় করা হয়ে ওঠে না আর কি. এইভাবেই সব চলছে, এখন আরও lockdown এর পর থেকে আরো shopping এর কিছু কিছু জিনিস মানে অনেক কিছুই যেটা কমে গেছে. অ্যাঁ এখন সবজি বাজার, এইসব জিনিস গুলো এখন একটু বেশি যেরকম আঁ chicken কিনতে গিয়ে আঁ ওখানে ভিড়. সেই সময়টা একটা তো panic হয়ে গেলে একটু ভালো মন্দ এই সেই মানে যেটা দরকার সেটারই দাম তখন বেড়ে যাবে.

সত্যি, এখন তো মানে offline shopping এ মানে এই কি পড়তে বেশি ভালোবাসো